হ্যাঁ earrings বলো বা তোমার কোনো necklace বলো, আহ finger rings বলো, এইসব কিন্তু যদি নিতে হলে না মিশো থেকে নিও। মিশোতে কিন্তু খুব সুন্দর সুন্দর কম কম দামের collection দারুন সুন্দর। তুমি যখনই দেখবে মানে মিশো তে যদি page scroll করো তুমি দেখলে তোমার মানে চোখ জড়িয়ে যাবে, এতটাই সুন্দর সব। আমার একেকসময় কি মনে হয় জানিসতো? যখন ধর দেখিত তখন মনে হয় সবকিছু নিয়ে নি। কোনোটাই বাদ দেব না সব order করে দিই। সব হাতের কাছে নিয়ে নিই, খুব মজাই লাগে বল? হ্যাঁ সত্যি এটা কিন্তু সত্যি কথা online এ মানে যদি জামাকাপড় দেখো বা চুড়িদার বলো, শাড়ী বলো, ছেলেমেয়েদের জামাকাপড় বলো, বাচ্চা বাচ্চা বা ছেলেদের পাঞ্জাবি বলো, ঠিকাছে? মানে সত্যি

আর যা আর দোকানে কি বলতো? দোকানে সেরকম মনের মতো আর সেই জামাকাপড় গুলো আর পাওয়া যায় না। মানে যেটা ভাব তুই online এ দেখে নিচ্ছি যেমন ফ্লিপকার্ডে আমাজোনে খুব সুন্দর সুন্দর design এর খুব সুন্দর সুন্দর অল্প range এর মধ্যে পেয়ে যাচ্ছি আমরা। কিন্তু দোকানে গিয়ে দেখবি, কি হয়? সেরকম design কিছু থেকেই না। সবই মনে হয় যেন একই রকম লাগছে, মানে কোনোকিছু ভালোই লাগে না। আহ হ্যাঁ সেটাই আরকি উম ছাড়ো বাদ দাও অত আর ভেবে লাভ নেই যাইহোক গে। তো আর বলো তুমি কি করছিলে এখন? আমিতো এইতো বসে ছিলাম ওই যে তোকে বললাম ওই online এ dress কয়েকটা কুর্তি নেবো। তো ওটা order করবো। তা ওটা করার জন্য কি ফোনে কি কোনোকিছু মানে আমাকে আহ apps খুলতে হবে?

OTP বলো এগুলো সব দিয়ে দেবে তোমার ঠিকঠাক সব হয়ে যাবে খুলে যাবে। তারপর তুমি যখন যেটা পছন্দ হবে সেটাকে buy করে, নিজের address দিয়ে দিও। এবার তুমি টাকা online এ pay করলে online এ বা cash on delivery করলে Cash on delivery option select করে okay করে দেবে ব্যাস তোমার সমস্ত process clear. আচ্ছা তাহলে আগে ফ্লিপকার্ডে আহ install করে নিয়ে তারপরে তখন পর পর ভাবে এইভাবে সাজিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ এইরকম করেই করো। ঠিকাছে চলো অনেক্ষন কথা হলো তোমার সঙ্গে বেশ ভালো লাগলো অনেকদিন পর। এরকম করেই মাঝে মাঝে ফোন করো কিন্তু। হ্যাঁ রে করবো সময় হচ্ছে না বলে করা হচ্ছে না। এইবার তোকে ফোন করবো। তোর সঙ্গে অনেকক্ষণ দিন কোথাও বলিনি। বেশ ভালো লাগলো। বেশ ঠিকাছে তা আবার পরে যেন ফোন টোন করিস আমাকে? হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই তোমাকে ফোন করবো। আমি একটু free হই, আমার পড়াশোনার দিক থেকে। দিয়ে তোমাকে আমি যখনই free হই তোমাকে আমি ফোন করবো, ঠিকাছে?

বেশ ঠিক আছে গো রাখছি। হ্যাঁ রাখ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

হ্যাঁ ঠিক বলেছেন। আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুমসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?

উম এখন বইসা রইছি হ্যাঁ। কিছু করতাছি না। আপনে? উহ আমি কাইন্ড ওরকম কিছুটা, তবে আমি movie দেখতেছিলাম আরকি কয়েকটা। বলতে পারেন আহ সকাল থেকেই হ্যাঁ movie দেখতেছিলাম তো আপনার কি movie টুভি দেখা হয়? এমনি movie দেখা হয় মাঝে মধ্যে। সেরকম বেশি না। তো নাটকগুলা দেখা হয়, বাংলা নাটকগুলা সকলে।

হ্যাঁ জি জি এটা বলতে পারেন। সবগুলা নাটকই প্রায় দেখা হয়। হ্যাঁ mostly কি রকম নাটকগুলো বেশি দেখা হয়? মানে কোন টাইপের নাটকগুলো? mostly ওরকম বলতে আমিতো point গুলা সম্পূর্ণ প্রায় দেখছি। এগুলো funny আছে বা entertainment এগুলাই বেশি দেখি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, family type এর নাটকগুলোও কি দেখেন? না, ওরকম দেখি না। উহ আচ্ছা, আচ্ছা। মানে কি মানে বর্তমানে যেগুলা trending আরকি, যেগুলো খুব জনপ্রিয় ওগুলা দেখতে ভালো লাগে আরকি। তাই তো? হম ওগুলোই দেখি আর কিছু জনপ্রিয়তা যেগুলো নায়িকা আছে আমার, ওগুলি পছন্দ। ওগুলি সব থেকে বেশি দেখব ওদের নাম ওদের নাটকগুলা সবগুলাই দেখি আমি। যেরকম না করুক, গল্প একটা মেইন আর নায়িকা হচ্ছে যে

উহ আচ্ছা আচ্ছা।

বাংলা movie দেখা হয় না ওরকম। মাঝে মধ্যে ওরকম দু-একটা movie যদি থাকে যেন ভালো বাজেটের ওরকম করছে বা news দেখার পর ওইটা দেখা হয়। উহ না এমনিতে কোন industry র movie কি ভালো লাগে? যেমন ইন্ডিয়ান, তামিল, মালয়ালাম, হলিউড, বলিউড? তামিল হিন্দি dubbing ডা ভালো লাগে। ওগুলাই দেখা হয়। ও আচ্ছা আচ্ছা। তা আপনার কি হলিউড movie দেখার কোন অভিজ্ঞতা আছে? হলিউডের movie গুলো মানে বিদেশি আরকি, আহ বিশেষ করে আমেরিকা যে movie গুলা বানায় আরকি? না ওগুলো দেখার কোনো ও আচ্ছা আচ্ছা। ওগুলো একটু কম দেখেন বুঝতে পারছি। না, নাটকটা আমার অনেক ভালো লাগে। সেটা না। যেমন আমার favorite নাটক হল যে FNF তারপর আছে হল, এই যে হারকিপটা ঠিক আছে, ওই type এর নাটকগুলো আমি খুব আরকি পছন্দ আমার।

কেমন লাগছে ওইটা? ওইটা অনেক ওইটা অনেক ভালো লাগছে। ওটাতো তন্ত্রসাধকের এই অভিনয়, মোশারফ করিমের যে এই অভিনয়টা ছিল ওটাতো অনেক ভালো অভিনয় করছে বলে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, তখন আহ ব্যাসি সত্যি কথা বলতে কি তখনকার নাটকটা অনেক ভাল লাগত আরকি, মোটামুটি ভালো লাগতো। তবে বর্তমানে একটু আরকি মনে হয় না যে অতটা আরকি হয় না হয় না, মানে বর্তমানে তো সবাই এখনতো adult add কইরা লাইছে নাটকে। আর আগের মত আর entertainment হয় না।

family র সাথে দেখাটাই কষ্ট নাটক এখন। হ্যাঁ, এই আরকি। family র সাথে দেখা করা মানে কি আমি মূলত cinema প্রেমী বলতে পারেন। যে ভাই নাটক যখন থেকে নাটকের industry মানে কি মোটামুটি trending বা, এই পর্যায়ে চলে গেছে যে শুধু প্রেমিক-প্রেমিকা নিয়ে কাহিনি হচ্ছে তখন থেকে মনে করেন আমি এই আরকি movie টুভি দেখা শুরু করছি আরকি। বলতে পারেন যে এক একজন movie প্রেমী আরকি। আমি মোটামুটি ভালোই movie দেখি। তো আমি মুলত ই ইন্ডিয়া বাদে বা ইন্ডিয়ার একটা industry আছে মালায়ালাম ঠিক আছে, ওই ইন্ডাস্ট্রির movie দেখি। then আমি হলিউডের মুভি দেখি। আহ মানে কি যে movie ভালো আরকি। যখন ভালো থাকে, review যে movie র ভালো দেখি। ওরকম movie গুলো আমি খুব দেখি, বলতে পারেন। সব ওদের movie গুলো অনেক টাকা অনেক budget থাকেতো, অনেক টাকা budget নিয়ে ওরা movie করে। এইজন্য ওদের movie গুলা সুন্দর অনেক। গল্পগুলাতো অনেক বছর ধরে লেখতে হয় ওদের গল্পের। একটা গল্পতো আচ্ছা তো recently আহ সম্প্রতি এই যে কালকে মুক মুক্তি পেল পাঠান। পাঠান নামে একটা movie জানেন? হম পাঠান ওই যে উম শাহরুখ খান আর হইতাছে ইয়ে ওই পাঠান movie নিয়াতো অনেক সমস্যা ছিল, আহ ওটাতো তারপরে অনেক অনেক big budget এর একটা movie করছে ওরা। পাঠান, হ্যাঁ ওইটা অনেক big budget এর movie ছিল আরকি। movie অবশ্য অবশ্য box আমি যতটুকু জানি আরকি যারা first show এ দেখছে আরকি। প্রথম প্রথম দিন দেখছে তাদের মতামত অনুযায়ী, movie টা নাকি অনেক ভালো হয়েছে। হ্যাঁ movie টা ইয়া ভালো হইছে উম news movie র news দেখলাম তো অনেকগুলা news দেখলে বুঝন যায় movie টা ভালো হইছে। হ্যাঁ আপনি কি এই মুভিগুলার গান-টানগুলা দেখছিলেন?

দেখলে পরে এরকমভাবে মনে হয় না যে এটা পাঠান মুভির গান। হ্যাঁ হ্যাঁ মোটামুটি দেখেছি আরকি গানগুলা আরকি। তো আপনার মানে কি recently দেখা এক এক দুইটা নাটকের নাম বলতে পারবেন? recently দেখা নাটক বলা বলতে গেলে একটা আহ আহ আজকেও তো দেখলাম তৌসিফ মাহম মাহমুদের মাহমুদের ওই যে ই নাটক শীত। তারপরে দেখ আমি তো, আমি সব চাইতে ভালো যারা director বা গল্প লেখার কথা বলেন তাইলে just আমি কাজল হোসেন অমির প্রত্যেকটা নাটক লেখা নাটক আমার দেখা দেখা।

প্রত্যেকটা নাটকই আমার দেখা। বউ আছিল আবারতো হচ্ছে দেখাই আবার হইতাছে যে ওই দুই ওয়ান এ দুইটা ইয়া ছিল, একটা নাটক ছিল না ওই যে ঝগড়া পলাশ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পলাশ। আমি জানি ওনার নাম। ওর নাটাক ভালো নাটক popular উনার যথেষ্ঠ যথেষ্ট আরকি জনপ্রিয় আরকি বর্তমানে। bachelor point থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো যেহেতু নাটকটা দেখছেন কিছুক্ষণ আগে নাটকটা দেখছেন ওই নাটকের আসল কাহিনিটা কি ছিল? ওই নাটক, শীতে শীত যে নাটকটা তৌসিফ মাহমুদ ওই নাটকের প্রধান কারণ ছিল যে তাদের একটা লেখা ইউটিউব paper একটা ইউটিউব channel এর মালিক সে হইতাছে গ্রাম্য অঞ্চলের জায়গা ওই যে ইউটিউবটা মানুষের শীতের মানে feeling কি? এত শীত তার মনে feeling টা কি? সেটা feeling টা কি এটা জানতে চাইতাছে। এরকম কিছু একটা।

এটাতো বোঝানোর জন্য যাইয়া তার সাথে কথা বলে যে না এরকম কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যে এরকম কাহিনীটা ঠিক এমন ছিল যে, ধরো একটা ছোট্ট ইউটিউব channel ছিল ইউটিউব channel ওই জন্য অনেক জায়গা যাচ্ছিলেন শীতের feeling বা শীতের অনুভূতি কেমন, মানুষের থেকে জানতে চাচ্ছিলেন আর কি এইভাবে আরকি তাইতো?

মানে কাহিনীটা ছোট আর কি কিন্তু ওরা দেখায় চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট করে, এখনত এখনতো, এখন আমাদের ধরো চলে বাংলা cinema যেরকম মানে প্রথম কাহিনী দেখলে বা last কাহিনী বলা যায় যে কি হবে পরেরবার থেকে তেমনি বাংলা, বাংলা নাটকেও এরকম বলা যায় যে first দেখে last কাহিনী কি হবে এরকম বলা যায় কিন্তু নাটকের, কিন্তু নাটক মানে কিছু নাটকের এমন নাম দেয় নামি খুঁজে ওঠেনা বাংলা নাটক করতে করতে নাম খুঁজে ওঠে না বুঝতে পারলে কি নাটক, ছোট ছোট content হয়েতে বাংলা cinema তো আর ওরকম উন্নতি করতে পারছে না, হ্যাঁ আগে যেমন আমরা entertainment এর জন্য মানে কি বিনোদনের জন্য সাধারণত TV ওপর নির্ভর করত তাইতো কিন্তু এখন আর তা না কিন্তু এখন তো আমরা মোবাইল এর মাধ্যমে youtube বা trophy, আমাদের এখানে যত যথেষ্ট নেটফ্লিক্স বলেন, আরো social social app আছে সেগুলোতে আমরা time দিতে পারি, এখনতো entertainment সম্পূর্ণ ফোনের মধ্যে সীমাবদ্ধ, বাইরে তো আর কোনো entertainment নাই, হ্যাঁ হ্যাঁ আমরা মানে ফোনের মধ্যেই দেখা শুরু করছি আর কি বলেন movie বলেন নাটক বলেন বা comedy বলেন,

mobile ক্রেনদিক করে ফেলেছি আর কি বলতে গেলে আর কি, তো আপনার কি যে recently যে নাটকগুলো দেখছেন আর কি সবথেকে ভালো লাগছে আর কি এরকম নাটক কি এখনো choose করতে পারছো? recently নাটক দেখার ভেতরে ওই নায়ক হইতেছে না ও কিন্তু,

আচ্ছা তাহলে আমি আপনাকে share করে দিয়েছি তাহলে আমারটা হম

আমি recently একটা movie দেখছি সেটা হল ড্যাশবোর্ড নাম, সেটা মুক্তি পেয়েছিল নাইন্টিন নাইন্টি এইট্টি ওয়ান আরকি উন্নিশশো একাশি সালে release হয়েছিল আরকি movie টা, তো movie টার কাহিনী ছিল, সাবমেরিন কেন্দ্রিক আরকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি,

সেখানে কিন্তু সমুদ্র তে একটা বিশাল যুদ্ধ হয়েছিল সমুদ্রের মধ্যে যে একটা সাবমেরিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক একটা ছোট সাবমেরিনের পঞ্চাশ থেকে ষাট জন লোক কি করে? এমন ধারণা কিন্তু অনেকেরই হয় যে সাবমেরিনে করে কি? যদি ড্যাশবোর্ড মুভিটা কেউ দেখে ওটা কিন্তু তিন ঘন্টার একটা movie হম তিন ঘন্টার একটা movie যদি আপনি দেখা শুরু করেন, তাহলে আমার মনে হয় যারা মানে, যদি মজা লাগে এমন মজা পাবেন তাহলে আপনি পাঁচ মিনিটের জন্য বলবেন না যে আপনি উঠে যাব এখন সত্যি কথা বলতে এত entertainment এত thrill বলতে গেলে,